ফুলের মালা দেখা যাচ্ছে।

যেটার মধ্যে জবা ফুল আছে গাঁদা ফুল আছে।

ঠিকানা বল্লভপুর হোসনাবাদ রোড পশ্চিম মেদিনীপুর।

একটি বিল্ডিং রয়েছে তার নিচে দুটি দোকান ঘর রয়েছে ।

সামনে একটি সরকারি অফিস দেখা যাচ্ছে ।গেটে বোর্ড টাঙ্গানো আছে ।

আহ আটখানা জানলা রয়েছে। বাইরে একটি বাইক দাঁড় করানো আছে।

সরকারি চাকরির সেরা প্রস্তুতি জে. এস. ক্যাম্পাস ।

সামনের বিল্ডিং -এ ইউকো ব্যাংক -এর একটি শাখা দেখতে পাওয়া যাচ্ছে যেটি হল মেদিনাপুর ব্রাঞ্চ ।